আচ্ছা কত বছর আগে যেটা আহ এটা কবে অনিক দিন এই আট নয় দুইহাজার হ্যাঁ দুহাজার আট নয়~নয় সালের দিকে আচ্ছা, তো হিন্দি ভাষা কি বুঝেন? তখন তো তোর হিন্দির ইটা তো বাংলা ছবি ছিল third person singular number আর হিন্দি movie দেখা হয় অল্প অল্প আর এটা বাংলা cinema আমি একটা হিন্দি cinema তাই আপনার পছন্দের নায়ক কে? হিন্দিতে

উহ আপনি three Iditos movie টা দেখছেন?

হ্যাঁ, ওটা কিন্তু খুব মজার হ্যাঁ হ্যাঁ friendship একটা অন্যরকম একটা movie এটা যতবারই দেখি ততবাড়ি ভালো লাগে হ্যাঁ, বন্দুকটো পূর্ণ বলেন তারপরে মেধার কথা যদি বলেন

আমার আর একটা পুরানো দিনের হিন্দি ছবি ভালো লাগে कुछ कुछ होता है একটা movie আছে না ওই ছবিটাও আমার খুব ভালো লাগছে কাজল, শারোক

রানী মুখার্জী হ্যাঁ মানে ওই ছবিরও প্রত্যেকটা seen কিন্তু খুব সুন্দর অনিক cinema আছে যা আপনি দেখবেন যে যতই দেখি না কেন পুরোনো হয় না হুম হুম এতো বার করে দেখা হয়ে গেছে তারপরেও ভালো লাগে

না আসলে আমার যাওয়া হয় নাই যেহেতু ধরেন একটু গ্রামের এদিকেই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 আচ্ছা আচ্ছা এ আবার download করবে তো দেখাবে আচ্ছা না আমরাও যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু হচ্ছে আসলে যায় হয় নি

তবে বেশিদিনে একটা বাংলা ছবি দেখে আমার ভালো লাগলো আপনার হচ্ছে আহ কার যেন? মনে পড়ছে চঞ্চল চৌধুরী একটা সেদিন movie দেখলাম ভালোই লাগলো sanam two যায়না বাজি youtube এ দেখেছি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

cinema দেখার মজাই আলাদা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 আমাদের এই দিকে একটা cinema hall ছিল কিন্তু ওই আমাদের আগে যেকোন ছিল তখন দেখা হয়েছে ইটা উঠিয়া নিয়ে যাবার পর আর মানে হয় না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 হচ্ছে মাটির ময়না অসম্ভব ভালো লেগেছিলো এটি কিন্তুঅনেক পুরুস্কারও পেয়েছে এই movie টা আর ভারকি জেলাইয়েতের মজা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তার পর হচ্ছে এই গ্রাম~মানে ওই ছবিটা চালচিত্র প্রদর্শন হওয়ার কিছুদিন পরেই আমাদের এখানে প্রদর্শন হবার সময় তারক মাসুদ আসছিল তাকে দেখে খুব excited ছিলাম আমরা তার পর কিছু দিন পরেই শুনলাম যে কাগজের ফুল ছবি বানাতে গিয়ে সে হচ্ছে location দেখতে গিয়ে মারা গেছে খুব খারাপ লাগছিলো

সেটা অনেক আগেকার তারক মাসুদ মারা গাছে কবে অনেক দিন আগে আমার সালটা মনে নেই দশ এগারোতে বা বারো এরকম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

হ্যাঁ হ্যাঁ এটা আমাদের দেশের জন্য খুব বড় একটা ক্ষতি এত বড় একজন পরিচালকের এই ভাবে দুর্ঘটনায় মারা যাওয়া এমন মানে এগো হ্যাঁ, আসলে এইরকম গুণী পরিচালক পাওয়া যাই না তো এখন আর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

না আমি পারি না উপনি পারেন না ছোটো বেলায় একবার হারমোনিয়াম শেখ হয়েছিল কিন্তু এখন সেটা ভুলে গেছি হুম হারমোনিয়াম যদি শিখতেন তবে তো টুক টাক গানও শিখতেন সে একটু আধটু আচ্ছা একদিন আপনার গান শুনতে হবে তাহলে আপনার কি রবীন্দ্র সঙ্গীত ভালো লাগে

আমরা রবীন্দ্র সঙ্গীত ভালো লাগে আছে ওই যে ধরেন যে আমরা পোড়ানো যাহা চায় ইটা হচ্ছে আমার সব প্রিয় একটা গান ও আমার ভালো লাগে যে একটা গান আছে না পুরোনো সেই দিনের কথা ভুলবে কি রে হাই বা আরো একটা গান আছে না যে উম কে যেন ভেঙে মোর ঘরের চাবি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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সমালোচনা হচ্ছে কিন্তু উ নাইলো রবীন্দ্র সঙ্গীত এ ছাড়াও মানে কিছু কিছু হিন্দি গান আছে যেগুলো অনিক ভালো লাগে এ লতা মঙ্গেশকারের একটা গান আছে না लगजा गले শুনেছ এটা আমি আসলে হিন্দি গান এমনি হিন্দি তেমন বুঝি না এর জন্য হচ্ছে এইগুলো সোনার প্রতি আগ্রহ পাই না ইটা আহ অনেক আহ ভালো আহ মানে যদিও বোঝেন না কিন্তু বুজলে অনেক আহ হৃদয় ছুঁয়ে যাবার মতো একটা গান তাই নাকি আচ্ছা ঠিক আছে এখন তো সবাই খুব web series দেখতিসে web series দেখতে আপনার কেমন লাগে? না এই সব কখনো internet কেন্দ্রিক তো ধরেন বেশি ঘটে ঘাটি করতে হয় আমি তো বলাম যে আমি টেলিভিশন দেখি আর যা download করাযায় সামনে সামনি দেখি

উম আমার অবশ্য web series দেখতে ভালোই লাগে আমি মাঝে মাঝে এখনো web series দেখি ও আপনি তো হিন্দী বুঝেনি না বাংলাদেশীটাই দেখি সবই দেখি টুক টাক আমার সব চেয়ে reality show দেখতে আচ্ছা তো বেড়াতে আসবেন

সুমিত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

হ্যাঁ সুন্দরবন এর plan করা যেতে পারে তবে সুন্দরবন টা কিন্তু ওই একদম শীতে আর কি যাওয়া যাবে একদম শীতেও যাওয়া যাবে না আর একদম হ্যাঁ পুরোপুরি বর্ষাকালেও কিন্তু যাওয়া যাবে না কারন বর্ষাকালে সুন্দরবন এর নদীতে কিন্তু আমরা যেতে পারবো না নদী বল বা মোহনা বল সেখানে কিন্তু আমরা যেতে পারবো না হ্যাঁ ওখানে তো একদম

হ্যাঁ বন্যা হয়ে গেলে পর তখন কিন্তু আর যাওয়া যাবে না কিভাবে যাওয়া যাই হাওড়া থেকে কিভাবে যাওয়া যাই? হাওড়া থেকে by train এ বা By road যাওয়া যেতে পারে by car কি যাওয়া যাবে যদি আমি cab ভাড়া করি তো ও~ ওলা বা উবার নিয়ে নি তাহলে কি যাওয়া যাবে? কলকাতা থেকে

তাহলে কবে নাগাদ সেটা ঠিক করা যাই মানে plan টা কবে নাগাদ করা যাই? দার্জিলিং থেকে ফেরার পর পরেই কারণ তখন তো গ্রীস্মকাল থাকবে গ্রীস্মকালে তো খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না আমার মনে হয় ওটা হম শীতের আগে আগে করলে পরে better হয় মানে বলতে চাইছিস যে হম এই গ্রীস্মকালটা পার হবে বর্ষাটা পার হবে ঠিক তার পরেই হাঁ ওই সময় বা তোর হম পুজোর পরে তখন অতটা শীতও থাকবে না হম পুজোর পরেও করা যেতে পারে কারণ পুজোর পরেও weather ভালোই থাকে তখন শীতটাও খুব একটা পরে না কিন্তু বর্ষাকালে গেলে একটা মজা হতো কি বর্ষাকালে মানে চারিদিকে পুরো সবুজ দেখতে পেতাম প্রকৃতিটাকে বেশ ভালো করে অনুভব করা যেত একদম এখন যদি গ্রীষ্মকালে যাই গ্রীষ্মকালে তোর গাছের পাতা সব ঝরে যাবে কিন্তু বর্ষাকালে গেলে নতুন পাতা গজাবে পুরো একদম সবুজে সবুজ যেই সময়টাই বলছিস পুজোর পরে ওই সময়টা আমার মনে হয় যে হম মোটামুটি হম প্রকৃতিটাকে ভালো করেই উপভোগ করা যায় হাঁ সেটাও সেটাও হবে কারণ বর্ষার ঠিক পরপরেই হবে তো তখন সব সবুজ ই থাকবে একদম বর্ষাকালে তবে যাওয়া যাবে না কারণ বর্ষাকালে নদীতে একদম প্রচুর জল থাকবে আবার বন্যাও যদি হয়ে যাই দেখা গেলো তখন তো আবার সম্যসা হয়ে যাবে হ্যাঁ বন্যা হয়ে গেলে তখন মানে সুন্দরবন এ তো নদীতেই ভর্তি ঐখানে নদীতে অনেক নৌকা ভ্রমণের ব্যাপার রয়েছে

আমরা launch এও যেতে পারবো না দেখা গেলো launch এ হয়তো যাচ্ছি আর বর্ষাকালে ঝড় মেঘ উঠে গেলো তখন আর যাওয়া হবে না তখন আবার ফিরে আসতে হবে তীরে

আচ্ছা ওখানে গেলে পর launch এ থাকার কিন্তু ব্যাবস্থা আছে launch এ খুব ভালো পরিষেবা আছে ওদের launch এই কিন্তু থাকবো গেলে

আমরা কোনো hotel এ stay করব না আমরা stay করবো launch এই ওখানে একরাত্রি দুইদিন বা দুইরাত্রি তিনদিন এরকম ভাড়া পাওয়া যাই সেক্ষেত্রে per head হিসাবে ওরা হয়তো ভাড়া টা নেয় হাঁ ওটাই ভালো plan হম launch এ ঐখানে থাকলে পরে মানে জঙ্গলের খুব কাছাকাছি থাকা যাবে সেক্ষেত্রে

হম জঙ্গল বলতে আমরা তো থাকবো জলের ওপরেই জলের ওপরেই থাকবো একদম পুরো জঙ্গলের কাছাকাছি

ওখানে ওদের খুব পরিষেবা ভালো আছে আমি শুনেছি হম তো আমাকে একটু খোঁজ খবর নিতে হবে তাহলে তুই যদি বলিস যে হ্যাঁ যাবো আমি তাহলে একটু খোঁজ খবর নিয়ে launch এর number phone number বা ওদের সাথে যোগাযোগ করে একটু দেখা যেতে পারে যে কি রকম কি package আছে ওদের বা কিভাবে নিয়ে যায় কখন ফেরাই সেই total details গুলো তাহলে নেওয়া যাবে হ্যাঁ ঐখানে ওইগুলো তো হম নিতেই হবে হম সমস্ত খরচ পাতি কি হচ্ছে না হচ্ছে সমস্ত খবরাখবর গুলো নিয়ে রাখতে হবে আগে থাকতে যদি

আচ্ছা সুন্দরবন এ আমাদের west bengal এ কতটা ভাগ আছে জানিস আমাদের west bengal এ কি twenty-five percent আছে না fifty percent আছে? অনেকটা ভাগ রয়েছে সেটুকু জানি কতটা রয়েছে ঠিক exact বলতে পারবো না আমি তো যতদূর শুনেছিলাম যে আমাদের সুন্দরবন টা twenty-five percent আছে আর বাকি seventy-five percent আছে বাংলাদেশ এর মধ্যে তো তাহলে আবার কোই টুকুই বা সুন্দরবন দেখা যাবে আমাদের এইদিকে তাহলে তো বাংলাদেশ যেতে হয় যদি তোর খুব একটা যাক

হুম হুম

মোটামুটি অতোটাই আর কি দেখা যাবে একই রকমই হবে এক হম হম হম কিন্তু সুন্দরবন গেলে হম যে time টা বললি সেই time টাই কিন্তু খুব ভালো হবে তার কারণ বর্ষা পার হয়ে যাওয়ার পর পুরো সবুজ থাকবে আর যত রকমের প্রজাতি আছে তোর মাছ বল সাপ স্তন্যপায়ী প্রাণী যেগুলোয় যা আছে সেগুলো কিন্তু বেশ ভালো রকমই দেখা যাবে প্রকৃতিটাকে বেশ উপভোগ করা যাবে মনে হচ্ছে ওখানে তো প্রচুর গাছপালা main সুন্দরবন এর main হচ্ছে তো ওই গাছপালা পশু পাখি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

আমাদের তো এইসব দিকে অতো হম উদ্ভিদ নেই বা গাছপালাও অতো নেই এখন তো সব কেটে আবার সাফ করে দিচ্ছে তো প্রকৃতির কাছাকাছি থাকতে গেলে সুন্দরবন কিন্তু একটা ভালো destination হতে পারে যাওয়া যেতে পারে সুন্দরবন খুবই ভালো হয় আচ্ছা ওই সময় তো মনে হয় সমুদ্র শান্ত থাকবে একদম নভেম্বর থেকে ফেব্রয়ারী মাসের মধ্যে যদি আমরা কখনো plan করি বা অক্টোবর থেকে যদি plan করি সেই time এ সমুদ্র শান্ত থাকবে একদম আর দর্শণীয় স্থান যেগুলো সেগুলোও ঘুরে বেড়ানো যাবে

হ্যাঁ ওই সময়টাই সমুদ্র শান্তই থাকবে আচ্ছা সুন্দরবন টা মনে হয় মঙ্গলা থেকে সবচেয়ে কাছে পরবে করমণ্ডল যেটা এটা বনবিভাগের হরিণ আর হম মানে কুমীর বেশি থাকে এই জায়গাটায় আমি যতদূর শুনেছি তোর কোনো Idea আছে? না Idea নেই তবে করঞ্জলি নিয়ে আমি একটা জিনিস শুনেছি যে মানে বনবিভাগের আহ হরিণ বা কুমীর এইগুলোর মানে প্রজনন কেন্দ্র আর কি এইগুলো আর কি ঘুরে দেখা যাই হম প্রজনন কেন্দ্র যদি হয় তাহলে তো সেখানে আহ হরিণ কুমীর এই সব গুলো দেখা যাবে কিন্তু bengal tiger এখন আর সুন্দরবনে দেখা যায় বলে তো মনে হয় না দেখা যাই যদি ভাগ্য থাকে তো দেখা যাবে খুব কম এখন তো কমে গেছে তো না bengal tiger হম হম অনেক কমে গেছে এখন তো bengal tiger আর দেখাই যাই না আচ্ছা ওখানে পর্যটন পর্যটন স্থান আর কি কি আছে সুন্দরবন এর মধ্যে হারবাড়িয়া যেমন একটা আছে হারবাড়িয়া আমি শুনেছি যেটা যেটা মঙ্গলা থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরত্বের মধ্যে হবে যে এই হারবাড়িয়া জায়গাটা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 আচ্ছা কটকা beach তাহলে এইগুলো sight seeing এ আমরা যখন করবো তখন এগুলো তে যাওয়া যেতে পারে ট্রে আচ্ছা trailer এ করে ঘুরে আসতে তিরিশ minute বা চল্লিশ minute এ হবে?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 আচ্ছা ওখানে watch tower ও আছে watch tower থেকে কিন্তু জঙ্গলটা বেশ ভালো আরো দেখা যাবে plus মোহনা বা সমুদ্র যেখানে আছে সেখান গুলোও কিন্তু ভালো দেখা যাবে আমার যা আমার মনে হয় আর এইখানে কটকা beach টার নাম কীভাবে এসেছে জানিস?

কটকা beach টার main নাম এসেছে হচ্ছে কাঁকড়া দের থেকে মানে এইখানে লাল কাঁকড়া অনেক

সুন্দরবন এ কাঁকড়া তো বড় famous একদম আমাদের এই যে local market আছে local market এও পাওয়া যায় সমুদ্রের মাছ যেমন পাওয়া যাই তেমনি কিন্তু সুন্দরবন এর কাঁকড়াও কিন্ত আসে অনেক বড়ো বড়ো কাঁকড়া একদম আচ্ছা তাহলে কাঁকড়া থেকেই এসেছে কটকা কটকা যে beach টা হচ্ছে এছাড়া আর কি আছে এছাড়া কি hello হ্যাঁ ওটাই বলছিলাম যে এখানে আরো মানে বিমান point রয়েছে মানে যেটা আর কি ঘড়ির এই খানে আর কি ভালো দেখা আচ্ছা

আমাদের যদি tour টা বেশ ভালো হয় বাঘমামা দেখা দিলেও দিতে পারে আর কি এরকম

আচ্ছা ঐখানে আর একটা সৈকতও আছে সৈকতটা হচ্ছে জামতলা সৈকত সেখানেও কিন্তু আমরা যাবো ওখানেও কিন্তু watch tower রয়েছে

ওখানে watch tower থেকেও কিন্তু অনেক কিছু দেখা যেতে পারে প্রায় হম সুন্দরবন এর আমরা যদি হম একদম আমাদের ওয়েস্টবেঙ্গল এর এই দিক থেকে শুরু করি তো তিন kilometer হয়তো হম যেতে হবে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 মান্দার বাড়িয়ে সৈকতটাও প্রায় চার থেকে পাঁচ kilometer পড়বে মানে জামতলা সৈকত থেকে আরো হয়তো কিছু টা যেতে হবে তারপর তোর মান্দার বাড়িয়া সৈকতটা পড়বে তাহলে এইগুলো কিন্তু plan করা যেতে পারে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 আর ওখানে গেলে কিন্তু হম সুন্দরবন এর যে মধু আছে একদম original মধু সেই মধু কিন্তু খাবো ওখানে

আচ্ছা ওইখানে হম দুবলার চর ও রয়েছে ঠিকআছে যেটা আর কি অক্টোবর থেকে ফেব্রয়ারী এর মধ্যে গেলে পরে ওইখানে অনেক জেলেদের মানে

আচ্ছা এইটুকু এইটুকু সময়ের জন্যই জেলে গুলো আসে আর বাকি time তাহলে কি করে বাকি time তাহলে সুন্দরবন এ মাছ ধরে না যেমন বর্ষাকালে তো ওরা বেশি মাছ পাবে ওখানে না সেটা অন্য সময় করে কেননা এই সময়টায় main আর কি হম দুবলার চড়টা হচ্ছে বঙ্গোপসাগরে ওইখানে একটা নদী রয়েছে ঠিকআছে ওই বঙ্গোপসাগরে নদীটা মিশছে যেখানে আর কি হিন্দু ধর্মদের মানে পুন্য স্নান হয় রাস মেলা হয় ঠিকআছে আচ্ছা আর main হচ্ছে ওইখানে শুটকি মাছের জন্য main আর কি দ্বীপ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 আমি internet খুঁজে যা পাচ্ছি তাতে বলছে ওরা প্রায় দশ হাজার মতো জেলে ওইখানে আসে আর সেই সঙ্গে ওরা মানে ওই শুটকি মাছ গুলো শুকোনোর কাজ করে আচ্ছা তাহলে এই অক্টোবর থেকেই ফেব্রয়ারী মাসের মধ্যেই আসে আর মেলাটাও কি তখনি বসে তাহলে?

আর হিন্দু দের যেহতু পুন্য স্নানের জায়গা তো সেখানে তো বড়োসড়ো রকমের একটা মেলার আয়োজন হয়েই যাবে

যেমন আমাদের গঙ্গাসাগরের মেলাতে হয় সেরকম একটা স্নানের জায়গা যদি হয় তো সেখানে অনেক লোকজন আসবে আর দশ হাজার জেলে মানে মাছও বেশ ভালোই পাই সেই time এ না হলে তো এতো জেলে তো আর আসবে না